একটা বোড় ফাঁকা মাঠ পড়ে আছে এই মাঠের মধ্যে ছোট ছোট কত সুন্দর সবুজ ঘাস আছে এবং তার সাইডে অনেক সবুজ সবুজ গাছ বড়ো বড়ো গাছপালাও আছে এবং কিছু পাম গাছও আছে নারকেল গাছও আছে।

স্টেশন আছে স্টেশনে দেখা যাচ্ছে- এ দুটো পাত খালি পড়ে আছে এবং অনেক চেয়ার বেঞ্চ খালি পড়ে আছে এবং ওই ধারে দেখা যাচ্ছে একটা মাল গাড়ি আছে এবং তার এই সাইডে -এ দেখা যাচ্ছে অনেক কার্রেন্টের -এর তার আছে।